ঘরটির ভিতরে একটি মিটিং চলছে।

দোকানের সামনে একটি সাইনবোর্ড লাগানো আছে।

দোকানটির পাশে একটি কাপড়ের দোকান দ্যাখতে পাচ্ছি।

বাসগাড়িটির ভিতরে সিটগুলো নীল রঙ্গের।

মণ্ডপের ভিতরে অনেকগুলো চেয়ার রাখা আছে।

এখানে একটি ক্লাসরুম দেখতে পাচ্ছি।

মাঠটির উপরে একটি খুঁটি আছে।

গেইটের ভিতরে একটি বিল্ডিং দেখতে পাচ্ছি।

সাইনবোর্ডে রাষ্ট্র ভারতী পাবলিক ইস্কুল লেখা আসে।

গেইটে নেতাজি সুভাষ একাডেমি লেখা আছে।

দোকানটির বিতর একটু অন্দকার দেখা যাচ্ছে।

একানে দুজন লোক দাঁড়িয়ে আছেন একটি সংসাপত্র হাতে নিয়ে।

এখানে একটি ঔষধের দোকান দেখতে পাচ্ছি।

দোকানটির ভিতরে দুইজন লোক আছেন।

এখানে একটি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি।

এখানে একটি বিল্ডিং দেখতে পাচ্ছি।

এহানে একটি স্টেজ দেখতে পাচ্ছি।

সড়কে একটি কার রাখা আছে।

লাচুংয়ে কতকগুলা বড় বড় গাস রয়েসে।

এখানে একটি ই_রিকশা রাখা আছে।